এটা এ.টি.এম. মেশিন -এ কি যেন পাশে রাখা আছে |

ভিতরে-এ অনেক লোক দাঁড়িয়ে আছে।

হু-ম-ম তিনটে মেশিন দেখা যাচ্ছে এ.সি. আছে |